যারা মাছ কাটছেন এবং বেশ কিছু পুরুষ মানুষ--

ছবিটি রাস্তার পাশের একটি ছবি। এখানে একজন মানুষ বাইক নিয়ে যাচ্ছেন এবং একজন মহিলা কানে ফোন দিয়ে কথা বলতে বলতে যাচ্ছেন। দূরে একটি পেট্রোল পাম্প দেখা যাচ্ছে। তার সামনে বেশ কিছু অটো রাখা আছে এবং দুটো ভ্যান -ও দাঁড়িয়ে আছে।